এইটি দেখে তোমার কিসের ছবি মনে হচ্ছে? এটি দেখে মনে হচ্ছে যে এইটি একটি এ.টি.এম সেন্টার ।

এইটি একটি দেখে মনে হচ্ছে এখনে একটা প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রাম এর মধ্যে বকস দেখা যাচ্ছে এবং জলের জলের ফোয়ারা উঠছে জলের ফোয়ারার মধ্যে লাইটিং এর কাজ হচ্ছে এবং--

আরো অনকে রকম ফুল বা টব দেখা যাচ্ছে এবং লোকজন ও দেখা যাচ্ছে --

দেখে মনে হচ্ছে এটি একটি ফুটবল গ্রাউন্ড | এইটি ফুটবল গ্রাউন্ড -এর মধ্যে ফুটবল খেলা হচ্ছে ।